সামনে বেশ কিছু টব দেখা যাচ্ছে। টবের মধ্যে ছোট ছোট গাছ রয়েছে।

সামনে একটি বড়ো জলাশয়ের মতো দেখা যাচ্ছে হতে পারে এটা কোনো নদী।

বা নৌকা নিয়ে পাড়ি দেবেন।

দূর দিয়ে একটি কালো রঙের সাইকেল রয়েছে আরো দূরে একটি সাদা রঙের বাড়ির মতো দেখা যাচ্ছে- এ।

তার উপরের দিকে হলুদ রঙের উপরে সাদা রং দিয়ে কিছু লেখা রয়েছে মনে হচ্ছে। তার পিছনে একটি নীল রঙের ছাদের মতো দেখা যাচ্ছে।

সামনে একটি ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে উনি মনে হচ্ছে শাড়ী পড়েছেন।

ওনার পাশে এক ভদ্র লোক রয়েছে উনি হলদে কালার এর ফুল জামা পড়েছেন এবং কালো রঙের প্যান্ট পড়েছেন মনে হচ্ছে।

নীচে অনেক লোকও দেখা যাচ্ছে-এ।

মাথায় ওনাদের ঝুড়ি টাইপ -এর কিছু রয়েছে।

সামনে বেশ কিছু পাথর দেখা যাচ্ছে পাথরে রাস্তার মতো মনে হচ্ছে এটি ।